এটা একটা নার্সারি র দোকান একজন ব্যক্তি নার্সারি --

সামনের একটা ছবি--

একজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছে।

রাস্তাটা ফাঁকা রয়েছে সাইডে একটা দুকানও রয়েছে।

এটা কনস্ট্রাকশনের কাজের।

ক্যামেরা দিয়ে ফোটো তুলছে সাইডে অনেকগুলি ইট পড়ে আছে।

এটা খুব সুন্দর একটা বিল্ডিং বাইরে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে নীচে অনেক সুন্দর সুন্দর গ্রীন কালার গ্রাস রয়েছে উপরে।

এটি একটি মিষ্টির দোকান।